অনেকগুলি জিম ইকুইপমেন্ট দেখতে পাচ্ছি।

ছবিতে সিলিং থেকে একটি ফ্যান ঝুলছে।

দেওয়ালে কিছু পেটিএমএর স্ক্যানার লাগানো আছে।

এই ছবিতে একটি ঘরকে দেখতে পাচ্ছি।

একটি লাল রঙ্গের গ্যাসের ট্যাঙ্কি দেখতে পাচ্ছি।

এখানে একটি বড় বিল্ডিংকে দেখতে পাচ্ছি।

এটি দেখে মনে হচ্ছে এটি একটি ওয়াটার পার্কের ছবি।

ঘরটির ভিতর কয়েকটি ইলেকট্রনিক্স জিনিসপত্র দেখতে পাচ্ছি।

ছবিটির পেছনে কিছু সবুজ গাছ আছে।